লিব্রিঅফিস ইমপ্রেস এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে160 স্লাইডে পটভূমি স্লাইডে সজ্জা প্রয়োগ করা যায়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
পটভূমি বলতে স্লাইড এ প্রয়োগ করা সেইসব রং এবং প্রভাবকে বোঝায় যা বিষয়বস্তুর পিছনে থাকে
লিব্রিঅফিস ইমপ্রেস এ অনেক পটভূমি বিকল্প থাকে যা আপনাকে ভাল উপস্থাপনা তৈরি করতে সাহায্য করবে
এমনকি আপনি আপনার নিজস্ব পটভূমি তৈরি করতে পারেন
sample impressওডিপি উপস্থাপনাটি খুলুন
আমাদের উপস্থাপনার জন্য একটি নিজস্ব পটভূমি তৈরি করা যাক
আমরা উপস্থাপনার মধ্যে সব স্লাইডে এই একই পটভূমি প্রয়োগ করব
আমরা এই পটভূমি তৈরি করতে স্লাইড মাস্টার বিকল্প ব্যবহার করবো
মাস্টার স্লাইড কোনো পরিবর্তন করলে সেটি উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয়
মুখ্য মেনু থেকেভিউ ক্লিক করুন মাস্টার নির্বাচন করুন স্লাইড মাস্টার
মাস্টার স্লাইড প্রদর্শিত হচ্ছে
লক্ষ্য করুন মাস্টার ভিউ টূলবার এখন দেখা যাচ্ছে
এটি ব্যবহার করে আপনি মাস্টার পৃষ্ঠা তৈরি এবং মুছে ফেলা এবং সেটির নাম পরিবর্তন করতে পারবেন
এখন দুটি স্লাইড প্রদর্শিত হচ্ছে
এই দুটি হলো মাস্টার পৃষ্ঠা যেগুলি এই উপস্থাপনায় ব্যবহৃত হয়েছে
টাস্কস অংশ থেকে ক্লিক করুন মাস্টার পেজেস
ইউজড আইএন থিস প্রেজেন্টেশন ক্ষেত্র এই উপস্থাপনার মধ্যে ব্যবহৃত সব মাস্টার স্লাইড প্রদর্শন করে
মাস্টার স্লাইড হলো একটি টেমপ্লেট বা ছাঁদের মত
তারপর এখানে আপনি আপনার পছন্দমত বিন্যাস ধার্য করতে পারেন যা উপস্থাপনার মধ্যে সব স্লাইডে প্রযুক্ত হবে
প্রথমে স্লাইডস অংশ থেকে প্রথম স্লাইড নির্বাচন করুন
এই উপস্থাপনায় একটি সাদা পটভূমি প্রয়োগ করা যাক
মুখ্য মেনু থেকে ক্লিক করুন ফরম্যাট এবং তারপর ক্লিক করুন পেজ
পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করুন
ফিল ড্রপ ডাউন মেনু থেকে বিটম্যাপ বিকল্প নির্বাচন করুন
বিকল্পগুলির তালিকা থেকে ব্ল্যাংক নির্বাচন করুন এবং ক্লিক করুন ওক
স্লাইড এ এখন একটি সাদা পটভূমি রয়েছে
লক্ষ্য করুন এই পটভূমিতে লেখার বর্তমান রং খুব ভালভাবে বোঝা যাচ্ছেনা
সর্বদা এমন একটি রঙ নির্বাচন করবেন যা পটভূমিতে ভালোভাবে ফুটে উঠবে
লেখার রং কালোতে পরিবর্তন করা যাক
এরফলে সাদা পটভূমিতে লেখাগুলি স্পষ্টভাবে দেখা যাবে
প্রথমে লেখাটি নির্বাচন করুন
মুখ্য মেনু থেকে ফরম্যাট ক্লিক করুন ক্যারেক্টার
ক্যারেক্টার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
ক্যারেক্টার ডায়লগ বাক্স থেকে ফন্ট ইফেক্টস ট্যাব ক্লিক করুন
ফন্ট কলর ড্রপ ডাউন থেকে কালো নির্বাচন করুন
ক্লিক করুন ওক
লেখার রং এখন কালো
এখন এই স্লাইডে একটি রং প্রয়োগ করা যাক
কনটেক্সট মেনুর জন্য স্লাইড এ ডান ক্লিক করুন এবার ক্লিক করুন স্লাইড এবং পেজ সেটআপ
ফিল ড্রপ ডাউন বিকল্প থেকে রঙ বিকল্পটি নির্বাচন করুন নীল ৮ নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে
দেখুন আমাদের নির্বাচিত হালকা নীল রঙ স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে
টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করে অনুশীলনীটি করে নিন
একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন ও পটভূমিতে লাল রঙ করুন
এখন জানা যাক এই উপস্থাপনায় কিভাবে অন্য নকশা উপাদান যোগ করা যায়
উদাহরণস্বরূপ এই উপস্থাপনায় একটি লোগো যোগ করা যাক
আপনার পর্দার নীচে বেসিক শেপস টুলবারটি লক্ষ্য করুন
আপনি এটি ব্যবহার করে বিভিন্ন মৌলিক আকৃতি অঙ্কন করতে পারবেন বৃত্ত বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ এবং ডিম্বাকৃতি
এই স্লাইডের শিরোনাম এলাকায় একটি আয়তক্ষেত্র আঁকা যাক
বেসিক শেপস টুলবার থেকে আয়তক্ষেত্র ক্লিক করুন
এখন কার্সারটি স্লাইড এর উপরের বাঁদিকের অংশে অর্থাত শিরোনাম এলাকায় নিয়ে আসুন
আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যার সাথে বড় হাতের অক্ষরে I রয়েছে
বাম মাউস বোতাম ধরে রাখুন এবং টেনে এনে একটি ছোট আয়তক্ষেত্র আঁকুন
এখন মাউস বোতামটি ছেরে দিন
একটি আয়তক্ষেত্র আঁকা হয়ে গেছে160
আয়তক্ষেত্রর পাশে আটটি হাতল লক্ষ্য করুন
ছোট নীল বর্গক্ষেত্রগুলি যা নির্বাচিত বস্তুর চারপাশে প্রদর্শিত হচ্ছে সেগুলিই হলো হাতল বা নিয়ন্ত্রক বিন্দু
এগুলি ব্যবহার করে আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করা যাবে
আপনি নিয়ন্ত্রণ বিন্দুর উপর কার্সার রাখলে কার্সারটি একটি দ্বিমুখী তীরে পরিবর্তিত হয়ে যাবে
এটি সেই দিক নির্দেশ করে যেদিকে নিয়ন্ত্রণ বিন্দুগুলি সরিয়ে আকৃতির আকার পরিবর্তন করা যাবে
এবার এই আয়তক্ষেত্রটিকে আকারে বড় করা যাক যাতে এটি শিরোনাম এলাকাকে সম্পূর্ণরূপে জুড়ে থাকে
ল্টপাউসেগ্ট আমরা এই আকৃতিকে সাজাতেও পারি160
কনটেক্সট মেনু দেখতে আয়তক্ষেত্র এর উপর ডান ক্লিক করুন
এখানে আপনি আয়তক্ষেত্রটি পরিবর্তন করার বিভিন্ন বিকল্প নির্বাচন করতে পারেন
ক্লিক করুন আরিয়া
আরিয়া ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
ফিল ক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে কালার বা রঙ নির্বাচন করুন
ম্যাজেন্টা ৪ নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে
আয়তক্ষেত্র টির রঙ পরিবর্তন হয়ে গেছে
আয়তক্ষেত্রটি এখন লেখাটিকে আচ্ছাদিত করে দিয়েছে
লেখাটি এবার দৃশ্যমান করতে প্রথমে আয়তক্ষেত্রটিকে নির্বাচন করুন
এখন কনটেক্সট মেনু খুলতে ডান ক্লিক করুন
ক্লিক করুন আরেঞ্জ এবং তারপর সেন্ড টো ব্যাক
লেখাটি আবার দেখা যাচ্ছে160
এখন আয়তক্ষেত্রটি লেখার পিছনে চলে গেছে
টাস্কস অংশ থেকে ক্লিক করুন প্রিভিউ ওএফ থে মাস্টার পেজ
ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন অ্যাপলি টো এএলএল স্লাইডস
ক্লোজ মাস্টার ভিউ বোতামে ক্লিক করে মাস্টার ভিউ বন্ধ করুন
মাস্টার পৃষ্টায় করা সব সজ্জা এখন উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে
লক্ষ্য করুন আয়তক্ষেত্রটি এখন সব পৃষ্ঠায় দেখা যাচ্ছে
এখন স্লাইডের লেআউট বা সজ্জা পরিবর্তন করা শিখতে যাক
লেআউট আসলে কি160
লেআউট হলো স্লাইড টেমপ্লেট যাতে বিষয়বস্তুর জন্য আগে থেকেই স্থান নির্দিষ্ট করা থাকে
স্লাইড সজ্জাগুলি দেখতে ডান প্যানেল থেকে লেআউটস ক্লিক করুন
ইমপ্রেস এ উপলব্ধ সজ্জাগুলি এখানে প্রদর্শিত হচ্ছে
সজ্জাগুলির থাম্বনেল দেখুন
এগুলির থেকে বোঝা যায় স্লাইডে সজ্জাটি প্রয়োগ করার পর সেটি কেমন দেখতে লাগবে
এখালে শিরোনাম এবং দুই স্তম্ভাকার বিন্যাসের সজ্জা রয়েছে এমন সজ্জা রয়েছে যেখানে আপনি তিনটি স্তম্ভে লিখতে পারবেন
এখানে ফাঁকা সজ্জাও আছে
আপনি আপনার স্লাইডে প্রথমে একটি ফাঁকা সজ্জা প্রয়োগ করতে পারেন এবং তারপর আপনার নিজস্ব সজ্জা তৈরি করতে পারেন
এই স্লাইডে একটি সজ্জা প্রয়োগ করা যাক
পোটেনশিয়াল অল্টারনেটিভস স্লাইডটি নির্বাচন করুন এবং সব লেখা মুছে দিন
এখন ডান দিকে সজ্জাগুলির অংশ থেকে নির্বাচন করুন টাইটেল 2 কনটেন্ট ওভার কনটেন্ট
স্লাইডে এখন তিনটি টেক্সট বাক্স এবং একটি শিরোনাম এলাকা রয়েছে
লক্ষ্য করুন আমরা মাস্টার পৃষ্ঠা ব্যবহার করে যে আয়তক্ষেত্রটি যোগ করেছি সেটি এখানেও দৃশ্যমান
শুধুমাত্র মাস্টার স্লাইড ব্যবহার করে এই আয়তক্ষেত্রটিকে সম্পাদনা করা যাবে
মাস্টার স্লাইড এর সজ্জা অন্য যেকোনো স্লাইড এ প্রযুক্ত কোনো বিন্যাস বা সজ্জাকে উপেক্ষা করতে পারে
এখন এই টেক্সট বাক্সগুলিকে কিছু লেখা যাক
প্রথম টেক্সট বাক্সে লিখুন160 স্ট্রাটেজি 1 PRO লো কস্ট CON স্লো অ্যাকশন
দ্বিতীয় টেক্সট বাক্সে লিখুন160 স্ট্রাটেজি 2 CON হাই কস্ট PRO ফাস্ট অ্যাকশন
তৃতীয় টেক্সট বাক্সে লিখুন160 ডিউ টো ল্যাক ওএফ ফান্ডস স্ট্রাটেজি 1 আইএস বেটার
এইভাবেই আপনি আপনার উপস্থাপনার জন্য সবচেয়ে উপযুক্ত যেকোনো সজ্জা নির্বাচন করতে পারেন
এখানে এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে স্লাইডে পটভূমি স্লাইডে সজ্জা প্রয়োগ করতে হয়
এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন
একটি নতুন পটভূমি তৈরি করুন
সজ্জা পরিবর্তন করে টাইটেল কনটেন্ট ওভার কনটেন্ট করুন
একটি মাস্টার স্লাইডে সজ্জা প্রয়োগ করা হলে কি হয় তা পরীক্ষা করে দেখুন
একটি নতুন স্লাইড যোগ করুন এবং ফাঁকা সজ্জা প্রয়োগ করুন
টেক্সট বাক্স ব্যবহার করুন এবং এতে কলাম যোগ করুন
ওই টেক্সট বাক্সগুলি সাজান
টেক্সট বাক্সে কিছু লিখুন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
যদি আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ